নমস্কার
connecting to a mysql database এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
mysqlসার্ভার properties কনফিগার করা
mysql server শুরু করা
database বানানো এবং connecting করা
database tables বানানো যার দ্বারা দুটি methods অন্বেষণ করব
sql editor ব্যবহার করা
create table dialog ব্যবহার করা এবং অবশেষে
একটি sql script running করা
এটি দেখতে আমি ব্যবহার করছি linux operating system ubuntu 1204
এবং netbeans ide 711
আপনার java development kit jdk v6
এবং mysql database server ও প্রয়োজন
এই tutorial শিখতে database ব্যবস্থাপনার মৌলিক জ্ঞান থাকা দরকার
আরো জানতে প্রদর্শিত link phpandmysql এর tutorials দেখুন
অন্যান্য standard programming পরিভাষা এই tutorial ব্যবহৃত হয়েছে
এই tutorial দেখায় কিভাবে netbeans ide থেকে mysql database এর জন্য connection সেট করা যায়
একবার connected হলে ide s database explorer mysql এর সাথে কাজ করব
এখন ide তে যান
netbeans ide mysql rdbms এর সমর্থনের জন্য একটি বন্ডেলের সাথে আসে
netbeans এ mysql ডাটাবেস server অ্যাক্সেস করার আগে mysql server properties configure করতে হবে
services window databases node ডান click করুন
mysql server properties dialog box খুলতে register mysql server চয়ন করুন
নিশ্চিত করুন যে server host name এবং port সঠিক
লক্ষ্য করুন ide ডিফল্ট server host name হিসেবে localhost লেখে
3306 ডিফল্ট server port সংখ্যা
প্রদর্শিত না হলে administrator username লিখুন
আমার system administrator username root রয়েছে
administrator পাসওয়ার্ড লিখুন
আমার system পাসওয়ার্ড খালি
dialog box উপরের admin properties ট্যাবে টিপুন
এটি আপনাকে mysql server নিয়ন্ত্রণ করতে তথ্য লেখার অনুমতি দেয়
path/url to admin tool: ফীল্ডে
mysql administration অ্যাপ্লিকেশনের স্থানের জন্য type অথবা browse করুন
আমার system tool এর জন্য স্থান tool/usr/bin/mysqladmin
arguments ফীল্ডে admin tool এর জন্য যে কোনো arguments লিখুন
এটিও খালি রাখা রাখা যেতে পারে
path to start command: ফীল্ডে
mysql start command এর লোকেশনের জন্য type বা browse করুন
আমার system এটি হল/usr/bin/mysqld _ safe
arguments ফীল্ডে start command এর জন্য যে কোনো arguments লিখুন
এখানে আমি লিখবu space root space start
path to stop command: এ
mysql stop command এর লোকেশন লিখুন বা browse করুন
এটি সাধারণত mysql সংস্থাপন ডাইরেক্টরির bin folder mysqladmin এর path
আমার system এটি হল/usr/bin/mysqladmin
arguments ফীল্ডে mysqladmin command থাকলে লিখুনu space root space stop
সমাপ্ত হলে admin properties ট্যাব অনুরূপ হওয়া উচিত যেমন screen দেখানো হয়েছে
ok তে টিপুন
প্রথমে নিশ্চিত করুন যে mysql database machine running হচ্ছে
service window mysql server node দেখায় the mysql database server কনেক্ট রয়েছে the নয়
এটি running হচ্ছে নিশ্চিত করার পর databases>> mysql server node ডান click করুন এবং connect চয়ন করুন
বিস্তারিত করলে mysql server node সকল উপলব্ধ mysql databases প্রদর্শন করে
sql editor দ্বারা databases এর সাথে কথা বলা একটি প্রচলিত উপায়
এইজন্য netbeans a built in sqlএডিটর থাকে
আপনি এটি কনেকশন node ডান ক্লিক করে অ্যাক্সেস করতে পারেন
এখন sql editor ব্যবহার করে নতুন database instance বানাই
services window mysql server node ডান click করুন এবং create database চয়ন করুন
create database dialog এ নতুন database in name লিখুন
আমি এর name mynewdatabase দেবো
আপনি প্রদত্ত ইউসারের পূর্ণ অ্যাক্সেসও দিতে পারেন
ডিফল্টরূপে শুধুমাত্র admin ইউসারের কিছু commands প্রদর্শনের অনুমতি থাকে
dropdown তালিকা নির্দিষ্ট ইউসারের জন্য এই অনুমতি অ্যাসাইনের অনুমতি দেয়
এটি ইউসারকে সবচেয়ে বেশী অনুমতি দেওয়ার একটি ভাল অভ্যাস
ইউসারকে তার অ্যাপ্লিকেশন দ্বারা বানানো হয়েছে শুধুমাত্র সেই ডেটাবেস সংশোধনের অনুমতি দেয়
আমরা check box অচয়নিত ছেড়ে দেবো
ok তে টিপুন
এখন টেবিল বানাই তথ্যের সাথে তাদের পূরণ এবং টেবিলে বানানো তথ্য সংশোধন করি
mynewdatabase বর্তমানে খালি রয়েছে
টেবিলে ডেটা input করতে প্রথম method অন্বেষণ করি
database explorer mynewdatabase কনেকশন node প্রসারিত করুন
তিনটি sub folders রয়েছে
tables views এবং procedures
tables folder ডান click করুন এবং execute command চয়ন করুন
main window sql editor একটি খালি canvas খোলে
এই sql editor একটি সহজ প্রশ্ন লিখুন
আমি এখন sql editor একটি সহজ প্রশ্ন লিখেছি
এটি counselor table জন্য table পরিভাষা যা আমি বানাতে যাচ্ছি
এই query নিস্পাদিত করতে নয়তো উপরে task bar run sql icon ডান click run
বা sql editor ভেতরে ডান click run এবং run statement চয়ন run
ide ডেটাবেসে counselor table তৈরী করে
আপনি you ইমেজ output window দেখতে পারেন
যা বলে যে command সফলভাবে নিস্পাদিত হয়ে গেছে
এই পরিবর্তন যাচাই করতে database explorer tables node ডান click করুন
refresh চয়ন করুন
এটি নির্দিষ্ট ডাটাবেসের বর্তমান status আপডেট করে
নতুন counselor table এখন tables বিকল্পের নীচে প্রদর্শিত হয়
table node প্রসারিত করলে আপনার দ্বারা তৈরী করা কলাম দেখতে পারেন
এখন টেবিলে ডেটা input করতে পরের method অন্বেষণ করি
create table dialog ব্যবহার করে
database explorer tables node ডান click করুন এবং create table চয়ন করুন
create table dialog খোলে
table name text ফীল্ডে লিখুন subject
add column এ টিপুন
add column dialog name ফীল্ডে id লিখুন
type dropdown menu থেকে ডেটা টাইপের জন্য smallint চয়ন করুন
add column dialog box primary key checkbox চয়ন করুন
এটি table জন্য primary key নির্দিষ্ট করতে
key checkbox চয়ন করলে index এবং unique checkbox নিজেই চয়নিত হয়ে যায়
null checkbox অচয়নিত হয়
কারণ primary কীস ডেটাবেসে অনন্য সারি সনাক্ত করতে ব্যবহৃত হয়
ok তে টিপুন
যেমনকি screen দেখানো হয়েছে অন্তিম কলাম জুড়তে এই পদ্ধতি পুনরাবৃত্তি করুন
এখন আমরা subject named table বানিয়েছি যা name description এবং counselor id we জন্য তথ্য রাখে
ok তে টিপুন
ডেটাবেসে sql কোয়েরি running করে ডেটাবেস কাঠামোতে ডেটা বানিয়ে রাখতে যোগ সংশোধন এবং মুছে ফেলতে পারি
counselor table একটি নতুন record যোগ করি
tables node context menu থেকে execute command চয়ন করুন
main window একটি নতুন sql editor খোলে
sql editor একটি সহজ প্রশ্ন type
এই প্রশ্ন নিস্পাদিত করতে source editor ডান click run এবং run statement চয়ন run
যাচাই করি যে যদি নতুন record table যুক্ত করা হয়ে থাকে
counselor table ডান click করুন এবং view data চয়ন করুন
নতুন sql editor main window খুলবে
table থেকে সকল ডেটা চয়ন করতে একটি প্রশ্ন সাথে নিজে থেকেই তৈরী থাকে
এই স্টেটমেন্টের ফলাফল workspace এর নীচে table view the প্রদর্শিত হয়
এখন তৈরী করা একটি নতুন সারি ডেটার সাথে যোগ করেছি
ide তে বহিস্থিত sql সরাসরি রান ও করতে পারি
প্রদর্শনাত্মক উদ্দেশ্যের জন্য এখানে একটি sql query রয়েছে
এই script দুটি টেবিল তৈরী করে যেমনকি এখন বানিয়েছি
অর্থাৎ counselor এবং subject
কারণ script এই টেবিল অধিলিখিত করে দেয়
আমরা এই দুটি টেবিল মুছে দেবো যদি তারা ইতিমধ্যে উপস্থিত থাকে
table মুছে ফেলতে counselor table ডান click করুন
এবং delete চয়ন করুন
confirm object deletion dialog box yes এ টিপুন
একই ভাবে subject এর জন্য পুনরাবৃত্তি করুন
এখন system থেকে বিদ্যমান sql query file খুলুন
file menu থেকে open file চয়ন from
এই file যুক্ত স্থানের জন্য browse করুন
script নিজেই sql editor খুলবে
নিশ্চিত করুন যে mynewdatabase এর জন্য connection চয়নিত
এটি editor উপরে toolbar কানেকশন drop down থেকে যাচাই করুন
task bar run sql বোতামে টিপুন
script চয়নিত database এর বিরুদ্ধে নিস্পাদিত হয়
mynewdatabase connection node ডান click করুন এবং refresh চয়ন করুন
এটি নির্দিষ্ট ডাটাবেসের বর্তমান status জন্য ডাটাবেস component আপডেট করে
এখন এই টেবিল থেকে যে কোনো একটিতে ডান click করে view data চয়ন করুন
workspace এর নীচে আপনি এই টেবিলে অন্তর্ভুক্ত তথ্য দেখতে পারেন
in tutorial শিখেছি
কম্পিউটারে mysql configure করা
ide থেকে database server জন্য connection set up করা
ডেটা বানানো মুছে ফেলা এবং সংশোধিত করা
sql কোয়েরি রান করা
নির্দেশিত কাজ রূপে
টেবিল সহ অন্য ডাটাবেস ইনস্ট্যান্স বানানো
library বজায় রাখতে প্রয়োজনীয় তথ্য দিয়ে এই টেবিল populate করুন
এবং তথ্য দেখতে এই sql statements রান করুন
একটি অনুরূপ ডাটাবেস বানিয়েছি যা ব্যক্তিগত ফিল্ম library বর্ণন বজায় রাখে
আপনার কাজ এইরকম হওয়া উচিত
screen প্রদর্শিত link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ